এখানে একটা ঘর দেখতে পাচ্ছি যার ওপরে একটা সেলফ টাইপ -এর করা আছে।

এবং যে ঘরটা আছে সাদা রঙের এবং যেই ঘরের উপরে যে সেল্ফ -টা করা আছে সেখানে বিভিন্ন বক্স রাখা আছে বক্স -গুলো সাদা এবং ওপরে কিছু ডিজাইন করা আছে।

এবং মনোরম পরিবেশ উপরে আকাশ আছে গাছের পাতাগুলো দেখা যাচ্ছে সবুজ রঙের যেটা স্পষ্ট পরিবেশটা খুবই মনোরম।

এখানে একটা গাড়ি টাইপ -এর দেখতে পারছি যার পিছনে একটা বাড়ি টাইপ -এর কিছু করা আছে বা একটা--

অদূরে কিছু সবুজ গাছপালা দেখা যাচ্ছে ওপরের আকাশ নীল পাশ দিয়ে কারেন্ট -এর তার গেছে সামনে একটা হোর্ডিং -ও দেখা যাচ্ছে।

যার পাশে একটা বোর্ড রাখা আছে যে গেট -টা আছে সেটা পুরোটাই কালো রঙের এবং সামনে একটি ঝাঁপ টাইপ -এর করা আছে।

দুজন মানুষ আছে যার পাশে একটা টুল আছে এবং পাশে একটা কুকুর বসে আছে দূরে একটা--

এবং এখানে টোটাল মানুষ আছেন ছজন যার মধ্যে একজন পুলিশ অফিসার আছে।

একেচ দরজাটা কাকার এবং লোহার গেট আছে এবং এইযে ঘর টাইপ -এর আছে এর চারদিকে গাছপালা আছে এবং একটা গাছ যেটা দেখা যাচ্ছে নীচে--

দূরে যে রেলিং -টা আছে রেলিং -এর বাইরে একটা ফুটবল দেখা যাচ্ছে।

এবং এটা দুটোই চুপচাপ দাঁড়িয়ে আছে কানগুলো খাড়া খাড়া চোখ আছে মুখের কাছে সাদা অংশ দেখা যায়।

একটা ফায়ার প্রটেক্টেড একটা জিনিস রাখা আছে একটা ওয়াল ক্লক আছে এবং পাশে কিছু কিছু--

যেখানে বিভিন্ন রঙের লাইট লাগানো আছে এবং পরিবেশটা খুব সুন্দর পরিবেশটা একদম কালারিং পরিবেশ।

অনেকগুলোই আছে অনেকেই আছে যারা এখানে জিম করছে যার মধ্যে একজন কালো গেঞ্জি এবং একটা ট্র্যাকসুট পরে আছে।

এবং অদূরে একজন আছে যে খালি গায়ে আছে তার পাশে একজন আছে যে শার্ট এন্ড জিন্স প্যান্ট পরে আছে এবং--

যে হাতে কিছু একটা নিয়ে যাচ্ছে যে ঘরটা আছে তার বারান্দায় আছে ঘরটা হালকা নীলচে টাইপের -এর সামনে বাগান আছে।

টেবিল বা পড়ার একটি জিনিস আছে এবং সেখানে ছোট ছোট অনেক কিছু স্টিকার লাগানো আছে সম্ভবত এগুলো বাচ্চাদের এবং সামনে কিছু বক্স রাখা আছে এবং দোকানটার সামনে একটা বাইক রাখা আছে।

যেটা টেবিল -এর ড্রয়ার এবং কাচের মধ্যে কিছু শাওয়ার টাইপ -এর কিছু একটা রাখা আছে।

যেটা শো অফ -এর জন্য এবং পাশে স্টিল -এর কিছু জিনিসও রাখা আছে যেগুলো শো অফ -এর জন্য রাখা আছে।

যে মঞ্চে কিছু ছেলে আছে যারা পারফর্ম করছে যার মধ্যে কিছু আছে সাদা ড্রেস পরে আছে আর কিছু রঙিন ড্রেস পরে আছে।

বাইরের রংটি সাদা রঙের এবং ওপরে এলভেসটর -এর ছাউনি দেওয়া আছে এবং চারিদিকে অনেক গাছ দেখা যাচ্ছে।

এবং যে মাঠটা আছে সেটা কিছুটা জায়গায় ঘাস আছে কিছুটা জায়গায় ঘাস নে --

এবং গাছগুলির গায়ে কিছু ঝুড়ি ঝুড়ি লাগানো আছে এবং জায়গায় যেটা আছে সেটা কুয়াশচ্ছন্ন কিছু গাছপালাও দেখা যাচ্ছে।

এখানে একটা জায়গা দেখা যাচ্চে যেখানে লেখা আচে--

এখানে একটা গাড়ির গ্যারেজ দেখা যাচ্ছে।

তাতে আছে কিছু বই আছে যেটার লাল রঙের মলাট এবং বেশিরভাগ বই মোটা কিছু বই আছে সরু পাতলা।